যেই ট্যাক্সি টাটা সুমো -গুলোকে ভাড়া করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের গন্তব্যস্থলে পৌঁছায় এবং যেখানে বাস স্ট্যান্ড -ও রয়েছে।

এইটিকে সাজানো হয়ে এটিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে।

ফুলের দোকান যেখানে বিভিন্ন ধরণের ফুল পাওয়া যাচ্ছে।

এবং একজন টিচার রয়েছে যিনি এখানে ইয়োগা শেখাচ্ছেন।

রড বাঁধা হয়েছে এবং এখানে এ আ এখন ছাদ ঢালাই হবে এখানে বালি সিমেন্ট -এর এবং পাথরের মিশ্রণ এখনো ঢালা হয় নি এখানে পা-পা বা-বালি সিমেন্ট পাথরের মিশ্রণ হওয়ার পর ছাদ ঢালাই --

এরকম ফান্ডশো কোম্পানি -র বাজি পিঙ্কজো কোম্পানি -র বাজি বিভিন্ন ধরণের বিভিন্ন কালারিং -এর তারাবাজি এখানে পাওয়া--

এটি হচ্ছে গিয়ে কোকো বেকরি যেখানে বিভিন্ন ধরণের বেকরি আইটেমস পাওয়া যায়। এই দোকানটি রাস্তার ধরে অবস্থিত এবং রাস্তার ধারটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে একটি বড়ো একটি গাছ রয়েছে এবং তার সুন্দর্য্য বাড়ানোর জন্য গাছটির মধ্যে টুনি লাইট পেঁচানো হয়েছে।

বিভিন্ন ধরণের দুধের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে লোক কিনছে।

একটি দোকান যেখানে মাটির জিনিস পাওয়া যায় । এখানে মাটির তৈরী কাপ --

এবং এই গেট -টিকে এর পরে রঙ করা হবে। এখনো এই গেট -টিকে রঙ করা হয়নি এবং এটির জং তুলে এটিতে রঙ করা হবে যেটি দেখতে পরবর্তীকালে আরও সুন্দর লাগবে-এ।